এখানে অনেকটি মানুষ আসে যারা সাইডে দা বোয়ে রয়েছে দাঁড়ায় রয়েসে কিছু মানুষ আহার সাইকেল আসে ওইখানে।

এরপরে সাইডে আরো জঙ্গল আসে যেখানে গাছ-উছ ডালপাছ এইটা দেখা যাচ্ছে সাইডে একটা এ হাফ কমপ্লিটেড হাফ বানানি একটা ওয়াল কুয়ার মত দেখা যাচ্ছে।

দেখা যার জানি একটা হোটেল যেখানের মধ্যে তোমার ব্রেঞ্চ আসে খাওনের টেবিল আসে সাইডে অনেক টেবিল উনো লাগানি আছে যের নাকি কারো জন্মদিন বোঝা যাচ্ছে।

কিছু মানুষ আছে একজন মানুষের লাল রংয়ের গেঞ্জি আরেক মানুষে তোমার এহানে বইয়া বইয়া তারা গল্প কররা--

গল্প করার জন্য কি জিনিস কেনার লেগা মনে হয় তারা দামদর কররা।

এটা দেখে বুঝা যায় নাকি একটা ড্যাম যেটা জলের নদীর উপরে একটা ল্যাম্পপোস্টের মধ্যে একটা বানানো হইসে সাইডের মধ্যে দেখা যায় একটা ক্ষেতওতো আসে।

এখানে দেখা যারছেন একটা সাদ ঢালাই চলের।

উফরে সাইনবোর্ড লাগানি আসে দুইতলার উফরে।

এখানে কাম কালী মার ফটোও রাহা আসে নিসে ঘটি আসে যেটার মধ্যে পূজার করা হয় সাইডে একটা সি যে জাকরিও আসে।